এটা একটা জঙ্গলের ভিতরের ছরাটা আর পাশে একটা বড়--

আরেকটা কি ছোট্ট মন্দিরের মতো আছে ওইটাই দেখতে পাচ্ছি এখানে আরেকটা জলের ট্যাব আছে ঝাড়ু আছে।

এই ছবিটা দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা।

ক্রিকেটের ব্যাটগুলিতে লেখা আছে একটা এডিডাস এস_এস ।

টুন টুন টুন টুন ওর এস_এস দেখতে পারছি এখানে।

এই বিল্ডিংটা আমি দেখতে পারছি যে এটা একটা উম দেব উমমম শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্মেন্ট মিউজিক কলেজ ।

তার ভিতরে কয়েকটি গাছপালা লাইটিং এর মত।

আছে আর এ ফু বিল্ডিং -টার এখানে ফুলে--

এই সোবিটার মধ্যে দেখা যাচ্ছে কি রাস্তার পাছে একটা বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে--

হাঁটছে আর কয়েকটা আশপাশে ছোট ছোট গাছপালাও আছে বড়ও আছে মিডিয়ামও আছে।